মাটি ইট এইসব দিয়ে তৈরি করা ।

দেখেই মনে হচ্ছে খুবই --

বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পর্দা ।

কোনো-ও একটু দূর জায়গা হলে তখনি আমাদের মনে পরে বাস ।

মে বি অনেক অটো থাকে লাইন দিতে হয় অটো এ উ --

দোকানের যে উম মালিক তার সাথে কথা বলে--

ফুল আমরা নিয়ে আসতে পারি ফুলের মার্কেট থেকে।

মৌসুমবির রস ভিটামিন আছে খুবই ভালো।

খুবই একটা মজাদার হয় ফ্যামিলির সাথ--

খুবই সুন্দর যত্ন করা হয় ।

কোনো স্কুলে যদি এতো সুন্দর একটা বড় খেলার মাঠ থাকে তখন বাচ্চাদের।

শাড়ির দোকান। কোনো পুজো - ও কোনো জন্মদিনবাড়ি কোনো বিয়েরবাড়ি --